আর খালা রঙ্গের এটা একটা লুহার একটা মাজখানো দিয়া থুইসে দুই সাইডে টাইলস রাখসে।

লুকানো লোহার গেট একটাও দেখতে পাইরাম ওয়ালের ধারও।

সোফা দেখতে পাইরাম সামনে লাল আর সিলভাল কালারের মধ্যে সাজাইল।

এখানেও দাদা একজন নৌকার উফরে দাঁড়ানিত আসেন ।

গ্রীলের কয়টা গোদ্দি দেওয়া সেয়ার দেখতে পাইলাম পাঁসটা সেয়ার টোটাল ফোটোর মইধ্যে ।

ভিতরে এখানেও ফটোস বানায় দুইটা সেয়ারও রাখা দেখটাম আরনো দুইটা সাইডে বাইকও রাখা কার বাড়ির গেট স্কাই কালার ঘর।

একটা কাফড়ের দোকান দেখতে পাইরা।

সামনে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট পাইলাম পাত্থরের কাজ করা।

সবুজ মাটোর মদ্যে বহু ছোট ছোট গাস আর মাটি ও দেখা যার দূরের আকাশটা প্রায় মেঘলা মেঘলা।

বেলুনও লাগাইল নয়টা প্রায় লাল রঙ্গ।

এটা একটা হইল গিয়া ব্রাউন কালার অর--

মহিলাটায় স্কাই কালারের শাড়ি লাগাইসে অ্যাশ কালারের মধ্যে কালা প্রিন্টের ব্লাউজ একটা দূরে একটা লাল কালারের সেয়ারও দেখা যা--

এখানো একটা ক্লাসরুম দেখতে ফাইরাম লাইট ইয়ালো শেইডের মধ্যে ওয়ালটা।